আর এরম ধরণের অ্যাস ব্রিক -এর বাড়ি বেসিক্যালি মানে অ্যাস ব্রিক এরম ছোট বাড়িগুলো একটু গ্রামের দিকেই এখন নতুন দেখা দিয়েছে। কারণ ইট তো ফার্স্ট -এ ওইদিকেই তৈরী হয় না ইটভাটায়।

আ গল্ফগ্রিন -এর রাস্তা টাওয়ার ।

এইবার এটা দুর্গাপুজোতে এই প্যান্ডেল -টা সল্টলেকের এফ.ডি ব্লক -এই করেছিল। একদম আমি সিওর ।

মানে আজকাল ওনাদের একটা অপারেশন -এর উপর অনেককিছু ডিপেন্ড করে ।

এখন ইউ .বি .আই. উঠে পি .এন .বি হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায়। তো আমি যদি ভুল না করে থাকি। হতেই পারে ভুল বকছি আমি। কিন্তু মনে হয়।

এখন বোধ হয় নেই আর ইউ.বি.আই -টা।

মহারাষ্ট্রন উম মানুষরা নীচে ধুতি ওপরে মানে সাদা ধুতি ওপরে সাদা জামা এবং মাথায় একটু এরম টাইপ - এর টুপি পরে। সাউথ ইন্ডিয়ান লোকেরাও পরে। কিন্তু সাউথ ইন্ডিয়ান আর মহারাষ্ট্রন- এর ড্রেস - এ সামান্য একটু পার্থক্য রয়েছে।

ওই ফ্লাইওভার দিয়ে নামতে গিয়ে আমি ডানহাতে বোধ হয় দেখেছিলাম। আমি ভুলও হতে পারি।

কমার্সিয়াল ওয়াশিং মেশিন -এ এগু--